এখানে একটি বড় প্যান্ডেল এবং প্যান্ডেলটি অনেক রকমের কাপড় ও ফুল লাইট দিয়ে সাজানো রয়েছে।

এবং মাথায় উ-ম- টুপি এবং মুখে মাস্ক ও চোখে চশমা নিয়ে উ-ম-স-ম সেলফি তুলছে।

এখানে অনেকগুলি ছাত্রছাত্রী অনেকগুলি উম উম ছোট ছোট বাচ্চা দাঁড়িয়ে রয়েছে ।

এবং টেবিল রয়েছে এবং নিচে টেবিল এর মধ্যে অনেকেই বসে রয়েছে--

এখানে একটি বড়ো স্কুল ও স্কুল -এর মধ্যে ওম ওম অনেক ছেলে মেয়ে বসে রয়েছে এবং এক ঠেট মেম রয়েছে ।

কিছু ফুলের ডিজাইন করছে এবং তারা উম সবুজ লাল কালার সাদা কালার দিয়ে ডিজাইন করছে।

এখানে একটি বড় বারান্দা এবং উম্ম বারান্দার মধ্যে অনেকগুলি উম মহিলা দাড়িয়ে রয়েছে।

এখানে একটি রুমের ভিতর উমম বড়ো আ একটি মেশিন রয়েছে।